এটি একটি পার্কিং এরিয়া এখানে যত সব ফোর হুইলার গাড়ি গুলো রয়েছে সেগুলো পার্কিং করা হয় এবং তার পাশেই দেখতে পাচ্ছি একটি ছোট্ট লেক - র মতো রয়েছে এবং তার পাশের রয়েছে একটি বাগান এবং একটি পার্ক ও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে একজন সিকিউরিটি গার্ড ও রয়েছে যে কিনা বাড়ি পাহারা--

এটা একটি মেলার দৃশ্য মেলাটিতে একটি মেরিগোরাউন্ড দেখতে পাচ্ছি এবং মেলাটা আপাততো বন্ধ রয়েছে সামনে রয়েছে একটি পানীয় জলের ট্যাঙ্ক -এর গাড়ি যেটা দাঁড় করানো রয়েছে এবং সমস্ত দোলনা এবং দোকানগুলো আপাতত বন্ধ রয়েছে হয়তো বা দোকান গুলো বিকেলে খুলতে পারে।

এখানে একটি ছেলে আইরন করছে তিনি আ সমস্ত জামা প্যান্ট নিয়ে এবং অর্ডার নায় এবং সেই অনুযায়ী জামা প্যান্ট আইরন করে সঠিক টাইম পৌঁছে দেয় এবং একটি ছোট ঘরের মধ্যেই সে এই আইরন করার বিসনেস টা শুরু করেছে এবং আপাতত সে একটি আইরন করছে।